এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি হসপিটাল । এবং হসপিটাল -এর মধ্যে চারজন ডক্টর দুজন নার্স -ও দেখা যাচ্ছে।

এখানে ছেলেরা যায় নিজেদের ফিটনেস বজায় রাখতে এবং ওয়েট লস করতে ওয়েট গেইন করতে।

সাইকেল বাইক নানারকম যানবাহনও চলাচল করছে। খুবই ভালো লাগছে রাস্তাটি দেখেও।

তার নিচে রয়েছে তার এ_টি_এম এ.টি.এম. -এর মাধ্যমে আমরা খুব সহজেই রাতে দিনে দুপুরে--